আচ্ছা আল্লাহ হাফেজ। চন্দ্রশেখর সম্পর্কে বলুন? শতাধিক বিপ্লবী দেশ কে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছিল, সেই সাহসী যোদ্ধাদের একজন ছিলেন চন্দ্রশেখর আজাদ। যিনি দেশের মানুষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে লড়াই করেছিলেন কারণ সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী। চন্দ্রশেখর তেইশে জুলাই উনিশশো ছয়ে সালে আলিরাজপুর

তার ছেলে বেলায় নাম ছিলো, চন্দ্রশেখর তিওয়ারি । চন্দ্রশেখরের জন্ম সম্পর্কে বলুন?

পণ্ডিত সীতারামের পাঁচ ছেলের মধে তিনি ছিলেন কনিষ্ঠ । চন্দ্রশেখর আজাদের শৈশব সম্পর্কে বলো? ছোটো বেলা থেকেই তার আগ্রহ ছিলো লেখা পড়ার প্রতি কম এবং তীরন্দাজ বা বন্দুক চালানো প্রতি বেশি । পরিবার তাদের স্কুলে যেতে বাধ্য করলেও! তাদের রুচি অভ্যাস দেখে আজাদের বাবা মা আজাদ কে চাকির দেবার কথা ভেবে স্কুল থেকে তার নাম মুছে দেন । চন্দ্রশেখর আজাদ কোথায় এবং কখন চাকরি পান? প্রাথমিক ভাবে তিনি তহসিলে চাকরি পান, কিন্তু স্বাধীন চেতা চন্দ্রশেখর ঐ বিধিনিষেধে মধে থাকা মতো ছিলেন না, তিনি চাকরি ছেড়ে বম্বে চলে যান । যে চিত্র শিল্পী রা! তাদের তারা সেখানে জাহাজ পাঠান, সরকারী হিসাবে চাকরি পেয়েছেন কিন্তু, bombay য়ে যান্ত্রিক জীবনে তার পছন্দ হয়নি । এই দুশ্চিন্তায় তিনি Bombay ত্যাগ করেন Banaras এ গিয়েছিলেন সেখানে একজন helper এর সাহায্যে সংস্কৃত স্কুল আবার পড়তে হলো তখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়

চন্দ্রশেখরের কোমল এবং শূন্য মন এই আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিলো, তারা এতে যোগ দেয় সংস্কৃত কলেজ বনা Banaras ধর্না সময় তাকে গ্রেপ্তার করা হয় ঘটনাটি উনিশশো একুশ সালের তাদের বিরুদ্ধে মামলা নিদিপ্ত আদালতে হাজির দেওয়ার সময় ম্যাজিস্ট্রেট তাকে যে প্রশ্নটিই করেছে করেছিলেন তা বিশেষভাবে উল্লেখযোগ্য আপনার নাম কি free বাবার নাম স্বাধীনতা বাড়ি কারাঘর উত্তর পরি গ্রান দিতে ম্যাজিষ্ট্রেট তাকে পনেরোটি বেতা ঘাতে সাজা দেন, সুস্থ হয়ে তিনি কাশি বিদ্যাপীঠে প্রবেশ করেন। চন্দ্রশেখর কবে বিপ্লবী দলে সদস্য হন?

উনিশশো বাইস সালে বিপ্লবী দলের সদস্য হন । সেই সময় থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সশস্ত্র বিপ্লবের প্রতি অগ্রসর হতে থাকেন। কাকোরি ঘটনার পর তিনি আত্মগোপন করেন । একটি পলাতক জীবনের সুযোগ তাদের মধ্যে একটি গোপন থাকার বিশেষ দক্ষতা বিবেচনা করা হয়েছিল । চন্দ্রশেখর সম্পর্কে আরও কিছু বলুন? উনিশশো আঠাশ সালে সতেরো ডিসেম্বর, British police officerSandus তখন গুলি চালায় এমনকি একটি চড়ুইও লাহোর থেকে বের হতে পারেনি। তখন চন্দ্রশেখর আজাদই একমাত্র লাহোর থেকে সবচে সহজ উপায়ে বেরিয়ে আসে। লেখা পড়ার ক্ষেত্রে তার হাতটা একটু আটোসাঁটো থাকলেও তাই অন্যান্য সহকর্মীদের প্রত্যেক উৎসাহ দিতেন সেই সময়ে সমাজতন্ত্র সম্পর্কিত বই ও ইংরেজিতে কম পাওয়া যেত তিনি অন্যান্য সহকর্মীদের কাছ থেকে তাত্ত্বিক বই শিখতেন এবং হিন্দিতে অর্থ পেয়ে বোঝার চেষ্টা করতেন সমাজতান্ত্রিক চিন্তা ধারার প্রতি আজাদের আকর্ষণের প্রধান কারন ছিল একটি দরিদ্র পরিবারের জন্মের কারণে তার গভীর দারিদ্র্য এহ শাস এবং Bombay গিয়ে শ্রমিকদের নরকীয় জীবন জাতিনী নিজেই ভোগ করেছেন হিন্দুস্তান প্রজাতন্ত্র সেনাবাহিনীর নাম পরিবর্তন করা হয়েছিল এবং কি পরিবর্তন করা হয়নি? উনিশশো আঠাশ সালে চার থেকে নয় September Delhi Firoz Shah Kotla র ধংশ সবশেষে একটি সভায় হিন্দুস্তান Republican আমিন নাম পরিবর্তন করে হিন্দুস্তান Socialist Republican Association করা হয়, আজাদ এর commander ছিলেন, তিনি প্রত্যেক সংগে তাহিদার সম্পূর্ণ যত্ন দয় February সাতাশ উনিশ একত্রিশ এলাহাবাদের Alford Park! Park British Police দ্বারা ঘিরে ছিলো, চন্দ্রশেখর আজাদ বড় গাছের কুড়াল তুলে দিলেন। চন্দ্রশেখরের আজাদে শাহাদাত সম্পর্কে বলুন? চন্দ্রশেখর আজাদ যখন এলাহাবাদে Alfred Park এ সাতশে ফেব্রুয়ারী উনিশশো একত্রিশে ছিলেন তখন একজন খবরদার ইঙ্গিতে police Park টিকে ঘিরে ফেলে এখানে আজাদ তার সঙ্গীকে বাঁচাতে গিয়ে আহত হন আহত হওয়া সত্বেও তিনি তিন পুলিশ সদস্যকে হত্যা করেন এবং বেশ কয়েকজনকে আহত করেন যতক্ষণ তার গুলি ছিল ততক্ষণ তিনি পুলিশের কাছে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু যখন

চন্দ্রশেখর অন্য কোন নামে পরিচিত ছিলেন? চন্দ্রশেখর আজাদ বলরাজ পণ্ডিতের নামে ও পরিচিত ছিলেন । চন্দ্রশেখর আজাদ কোন আন্দোলন চালিয়ে ছিলেন? ভারতের স্বাধীনতা সংগ্রাম! চন্দ্রশেখর আজাদের পরিবার সম্পর্কে বলুন? তার পিতার নাম সীতারাম তিওয়ারি এবং মাতার নাম জাগরণী দেবী, তারা পাঁচ ভাই ছিলেন যাদের মধ্যে চন্দ্রশেখর আজাদ ছিলেন সবার ছোট চন্দ্রশেখরের পূর্বপুরুষেরা কানপুরের কাছে বাদাড়কা গ্রামের বাসিন্দা ছিলেন চন্দ্রশেখরের মা চেয়ে ছিলেন তার ছেলে একজন বড়ো সংস্কৃত পণ্ডিত হোক, কিন্তু তার আগ্রহ ছিলো লেখা পড়ায় কম এবং তীর-ধনুক বা বন্দুক চালানোর প্রতি বেশী পোড়া শোনা প্রতি তাঁর আগ্রহ এবং আগ্রহের অভাব দেখে তার বাবার মা ভাবলেন চন্দ্রশেখর কে কিছু কাজ করিয়ে দিবেন। চন্দ্রশেখর আজাদ সম্পর্কে আর কিছু বলুন? উনিশশো একুশ সালে যখন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করে ছিলেন, তখন চন্দ্রশেখর বয়স ছিলো সলো বছর, কিন্তু তিনি আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করে ছিলেন।

সব শুনে বিচারক রেগে জান এবং তাকে বেতের পনেরোটি আঘাত সে সাজা দেন, আজাদ কে দেখতে জন্য একটি স্তম্ভে সত্যে বেঁধে রাখা হয় ছিলো। তা তিনি প্রতিবার বেত মারার সময় মহাত্মা গান্ধী বিজয় slogan দিতেন, বালক চন্দ্রশেখর এগিয়ে গিয়ে নিজের আজাদ নাম ধরে রাখেন, কিন্তু তিনি এক দিনের জন্য! কারাগার কে নিজের বাড়ি করেননি, এই ঘটনার পর তার সঙ্গে আজাদ শব্দটি চিরকালের জন্য যুক্ত হয়ে যায় । আজাদ কেনো গান্ধীজির উপর রাগ করে ছিলেন?

উনিশশো বাইস সালে আজাদের সাথে মন্মথ নাথ গুপ্ত এবং প্রাণ ডে চ্যাটার্জী পরিচয় হয়ে। ঐ দুই সঙ্গী আগেই বিপ্লবী দলের সদস্য হয়ে ছিলেন। চ্যাটার্জী আজাদের উপর পরে, ঐ দুই সঙ্গী আগে বিপ্লবী দলের সদস্য হয়ে ছিলেন। এবং ধীরে ধীরে তিনি আজাদ কে বিপ্লবী দলের সদস্য করে তুলেন। সেই থেকে জীবনের শেষ দিনে পর্যন্ত অটল বিশ্বাস ও অবিচল পদক্ষেপে তিনি সশস্ত্র! বিপ্লবের পথে অগ্রসর হতে থাকেন! পণ্ডিত রাম প্রসাদ বিস মিলের নেতৃত্বে কে অনেক ডাকাটি তে ভালো ভূমিকা পালন করে ছিলো। পণ্ডিত রামপ্রসাদ বিস মিলে নেতৃত্বে তিনি অনেক ডাকাটি তে ভালো ভূমিকা পালন করেছিলেন। উনিশশো পঁচিশ সালে কাকোরি ঘটনা ঘটে Lucknow এর পশ্চিমে একটি ছোট্ট মোডে একটি বিধুত শ্রেণীর বগিতে আঠ জন যাত্রী আসাফাকুল্লা খান, সচিন্দ্রনাথ বক্সী, এবং রাজেন্দ্র লাহিড়ী চ চড়েছিলেন তারা নির্ধারিত স্থান chain টেনে গাড়ি থামায়ে দলের বাকি সাত সদস্য রামপ্রসাদ বিস মিল, কেশব চক্রবর্তী, মুরারি লাল, মুকুন্দি লাল, চন্দ্রশেখর আজাদ, বনওয়ারী লাল ও মন্নাথ গুপ্ত কাকোরির! কাছে গাড়ি থামিয়ে সরকারি কোষাগার loot করে এই ডাকাতি মামলায় বড়ো এবং বিখ্যাত বিপ্লবীদের আদালতে jail ও ফাঁসি তে দণ্ডিত করেছিল, কিন্তু আজাদ সেখান থেকে পালিয়ে যায় বন্দ বাহাদুর!

পৃথিবীর কোনো ইতিহাসে তার উদাহরণ পাওয়া যাবে না তোমার final সময়মতো এই mission টি চালিয়ে যাওয়ার জন্য তিনি বাবা বান্দা বাহাদুর সিংকে নান্দীদের দেশ থেকে পাঞ্জাবে পাঠান যিনি খুব অল্পসময়ের মধ্যে সিং ইতিহাসে প্রথমবারের মতো দুর্দশাগ্রস্ত লোকদের সাহায্য করেছিলেন সরকার খালসা রাষ্ট্রপতি প্রতিষ্ঠা করে করেন গুরু গোবিন্দ সিং সাহস আত্মসম্মান, আত্মবিশ্বাস, সংগ্রামের শিল্প এবং বিচার একটি পূর্ণ বাস্তা দিয়েছিলেন নিপীড়িত ভাসা ভাসা হতাশ মানুষ সকল মানুষ হতাশ ক্লান্ত এবং প্রায় শেষ হয়ে গিয়েছিল ইতিহাস তিনি ছিলেন ইতিহাসের একজন অবিস্মরণীয় মোহান সেনাপতি যিনি অত্যাচার ও নীতি গনের বিরুদ্ধে সরকারে সাথে সংঘর্ষে মাধ্যমে মুগল সাম্রাজ্যে শিখর কাঁপিয়ে দিয়ে ছিলেন, পাঞ্জাবের মাটিতে প্রায় আঠ বছর ধরে যার ঘোড়া ছিলো। পদচিহ্ন রেখে পাঞ্জাবে শিখ কম অল্প সময় এর মধ্যে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি তে রূপান্তরিত হয়ে ছিলো। অর্থনীতিক ও সামাজিক সংস্কারে মাধ্যমে পাঞ্জাব কে এতো টাই শক্তিশালী করা হয়ে ছিলো, যে দীর্ঘকাল ধরে কোন শত্রু ও দমে যায়নি । পারে যাবার মুঘল শাসনে সম্রাট শিখদের চিহ্ন মুঝে দিয়ে ছিলো, কিন্তু তারা শিখদের মুছে ফেলতে পারেননি, বন্ড বাহাদুরের সাত বছরের নেতৃত্বে! সতেরশো নয় থেকে সতেরশো সলো দক্ষিণ এশিয়ার বৃহ তম মুঘল সাম্রাজ্যের বৃত্তি স্থাপন করে ছিলো, অবশেষে সতেরশো সলো সালে জুন মাসে! অত্যাচার ও বিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সাতশ চলিস জন সহযোদ্ধা সহ যে সাহস, আকাঙ্খা, খেলা দুল ও বিরোধ থে তিনি নিজেকে সহিদ করে ছিলেন । তাও বিশ্বের এক অন্যান্য শাহাদাতের । শৈশব, বন্দ বাহাদুর যার আসল নাম ছিলো, লক্ষ্মণ দাশ, তিনি রাজপুত পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা মত দক্ষ! এই ছিলেন যে তাদের ছেলে ও এক জন সাহসী যোদ্ধা হয়ে উঠে চে। তাই প্রথম থেকেই অস্ত্র জ্ঞান ছিলো এবং শিকারে খেলা খেলতে হয়ে ছিলো। দুখ সৃষ্টি করেছে শৈশবে । যখন তিনি একটি গর্ভবতী হরিণের শিকার করা ছিলেন, যা তার সামনে তার অনাগত শাবকদের নিয়ে যন্ত্রনায় মারা গিয়া ছিলো। যা দেখে তার হৃদয় এতটাই ভারী হয়ে ছিলো, যে সে তার বাড়ি ছেড়ে চলে গিয়ে ছিলো এবং নির্জন হয়ে পড়ে ছিলো। শান্তির সন্ধানে তিনি এক জন সাধু জানকী! দাশের সাথে দেখা করেন, যিনি তার নামকরণ করেন মাধব দাশ, তার পর তিনি সাধু রামদাস থেকে দেখা করলেন, কিন্তু এখানেও তিনি শান্তি পাননি। দেশে বেরাতে গেছেন, নাশক পঞ্চবটী স্থানে, তিনি একজন যোগী, নাথের সাথে সাক্ষাৎ করেন । যার সেবা তিনি যোগ সাধনা আর তান্ত্রিক বিদ্যয়ে পরদর্শী হয়ে উঠেন । তিন বছর আবকার নাথের সেবা করার পর তিনি মারা জান। ঋদ্ধি সিদ্ধি, জাদু বিদ্যা! জান্তার মন্তরের সমস্ত বই তার হাতে এ সে ছিলো এবং তিনি তা খুবই দ্রুত আয়ত্ত করে ছিলেন। অনেকে তার শিষ্য হন, তাই ইচ্ছা পুর ন করতে তার চার পাসে ভিড় ছিলো। যার কারণে সেই খুব অহংকারী হয়ে উঠল! গুরু গবিন্দ জির সিং জির সাথে সাক্ষাৎ গুরু গোবিন্দ সিং জি নাদের কে দেখতে গেলে তিনি নাগিনা ঘটে শিবির তপন করেন। আ ওঘরের মৃত্যু পর লোকটিও ঘুড়ে বেরিয়ে লেদাড়ে পৌছে।

ঋদ্ধি সিদ্ধি তে সাথে সিংহাসনে বসতে এবং তারপর সিংহাসন উল্টাতে পেরে খুব খুশি হন। গুরু সাহেব হেঁসে বলেন, আমাদের কে এমন লোকের দরকার? যে এই মুহূর্তে সিংহাসন উল্টাতে পারে! কয়েকদিন বিশ্রামের পর সিংহের সাথে সন্ন্যাসীর শিবিরে গেলেন গুরু সাহেব তার বিছানায় গেলেন তার উপর কাউকে বসতে দেওয়া হয়নি বৈরাগী এসে দেখলেন মনে মনে খুব রাগ করলেন এবং নিজের শক্তি দিয়ে বিছানা উল্টাতে লাগলেন, তখন তার কোনো ক্ষমতাই কাজ করে নি, তখন তিনি বুঝতে পারলেন যে এটি একটি সাধারণ সস্তা নয় পরি ভেঙ্গে পড়েন, ক্ষমা চান এবং তার উত্তরাধিকারী কাছে গুরু হিসেবে হস্তান্তর করেন । প্রভু অনুসারে হয়েছেন । এক মাস তার কাছে থাকার পর তিনি শিখ মত বাদীদের সাথে সম্পূর্ণ পরিচিত হন। তার তীরন্দাজিতে দক্ষতা দেখে গুরু সাহেব তাকে বাহাদুর উপাধি দেন । গুরু গোবিন্দ সিং তাকে বান্দা সিং বাহাদুর উপাধি দেন, এই সময় যখন তিনি শিখদের কাছে থেকে! গুরু সাহেবের সাথে ঘটে যাওয়া ঘটনা কথা শুনেছিলেন । তখন তার রক্ত ফুটে উঠে এবং তিনি গুরু সাহেবের কাছে অত্যাচারীদের সংস্কারের জন্য সেবা চান । ছাব্বিশে November সতেরশো আঠ গুরু সাহেব পাঁচ জন প্রিয়জনে নেতৃত্বে বান্দা সিং বাহাদুর কে আশীর্বাদ দেন । ভাই দয়া সিং, ভাই বিনোদ সিং, ভাই টান সিং । ভাই রন সিং, ভাই বাজ সিং, তার চুল্লি থেকে নাগরা নিশান সাহেব, শিখদের জন্য উপনাম এবং অন্নান্য বিশ জন সিংহদের সাথে! পাঞ্জাব চলে জান, আফজিজ খান, যিনি গুরু সাহেব কে তার সবচে বড়ো শত্রু মনে করতেন, শিখ এবং গুরু সাহেবের উপর নজর রাখা জন্য পাঞ্জাব চলে জান । তার সর্বোত্তম প্রতিষ্ঠা ব্যবহার করছিলেন, এটা ফেলে রাখা হয় ছিলো, তার আদেশে নদের শাসক সিংহে সিংহে পরে তার লোক পাঠান বান্দা সিং যখন জানতে পারলেন যে নদের কাজ থেকে রাজকীয় বাহিনী তাকে অনুসরণ করছে তখন তিনি তাদের বিভ্রান্ত করার জন্য চার দিকে চলে গেলেন । শিখদের পাঠিয়ে তারা! তাদের ঘোড়া শীর্ষে চিহ্ন রেখে যায় এবং সেখানে থেকে পঁচিশ kilometer দূরে ভাটের শহরে আম্বা বাগানে একত্রিত হওয়ার নির্দেশ দেয় বান্দা সিং যেখানেই তিনি অত্যাচার, অবিচার বা অত্যাচার দেখেছেন তিনি কি এর বিরোধিতা করবেন ।

একটি camp ছিলো, সেখানে একদল ডাকাত দল আসছিল মানুষ ভয়ে! গ্রাম ছেড়ে বনেই দিকে ছুটছিল । বন্দো বাহাদুর তার সিংহদের নিয়ে যুদ্ধের জন্য এগিয়ে গেলেন তারা এতই সাহসী ও প্রচন্ড আক্রমণ করে ছিলো, যে তারা তা দেখ লুট করা মালা মাল ফেলে পালিয়ে যায়, দরিদ্র মানুষ লুণ্ঠিত মালা মাল ফিরিয়ে দেয় এবং ভবিষ্যও নিরাপত্তার দায়িত্ব নেয় লোকটি সাহস ও সাহস দেখে গ্রামীণ শিয়াল রাও সিংহে পরিনত হল । এর সাথে চারদিকেই বান্দা সিং এর বাহ বাহ সোনা যেতে লাগলো যেখানেই কোন গ্রামে হানাদার ও ডাকাতদের হাত থেকে রক্ষার প্রয়োজন হত তারা বান্দা সিং এর কাছে অভিযোগ নিয়ে আসত একজন সাধুর পাশাপাশি একজন সৈনিক ছিলেন। তিনি নিপীড়ন লুটপাট ও লুটপাটের শিকার হত দরিদ্র ও অভাবী জনসাধারণের সুরক্ষার দায়িত্ব গ্রহণ করেন এবং ঘোষণা দেন যেকোনো সরকারি বিষয়ে দেওয়া হবে না। এখন থেকে আমরা তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব নেয় যার বিনিময়ে তারা কিছুই চাইনা সৈন্যদের জন্য শুধু দুধ, দই, ঘি ইত্যাদি খাদ্য সামগ্রী, সিং সজ্জন কেও লোক নিয়োগ করা হয়েছিল এই মেয়ে গ্রামের চোরদের কি করতে পারে অভিযোগ করেন সরকারি কর্মকর্তাদের কাছে বন্ধ বাহাদুরের বিজয় ও বিজয়ের মূল কারণ? গুরু গোবিন্দ সিং এর থাকা এবং আশীর্বাদ যা নিজেই বিরাট শক্তি ছিল আন্তপ্রাদেশিক ভ্রমণে বাইস বছরের অভিজ্ঞতা তিন মহান নেতা সাহসী চতুর অধ্যক্ষ এবং দূরে একজন যোদ্ধা ছিলেন শত্রুর অবিনীত বন্ধু

বন্ধ বাহাদুর শাহস হারাননি এবং এতো সাহসের সাথে তিনি নিজেই ময়দানে জঙ্গির শত্রু মোকাবিলা করেছেন। ইতিহাস চার বানুর ভূমিতে যখন সমগ্র পান্থ এক কোথাকার নিচে সমাবেত হয়েছিল তখন তিনি নিজেকে তাদের জেদ্দার বলেননি তবে খালসা পান্থ কে তাদের নিজস্ব নিতে বলেছিলেন সম্মানিত করা হয়েছিল। তারা তাদের আস্থা অর্জন করেছিল। সমস্ত প্রান্ত উল্লাস করেছিল এবং বন্ধ বাহাদুরকে তাদের সেনাপতি হিসেবে বেঁচে নিয়েছিল পাঁচ তিনি সাধারণ মানুষের বন্ধু ছিল এবং তাদের সমস্যা গুলি খুব মনোযোগ দিয়ে শুনতেন যার জন্য তিনি কখনো কখনো নিজেকে বিপদে ফেলতেন ছয় ধর্মীয় অখণ্ডতা কখনোই কোনো ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় স্থান কে অপবিত্র, আক্রমণ, বা ক্ষতি করেনি সে যিনি গুরু কট্টর বিরোধী ছিলেন তার সমাধিও তিনশো বছর পর দাঁড়িয়ে আছে। তিনি হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতের ও বিরোধী ছিলেন না কুসংস্কার ঘুরানি বিদেশ নিয়ে তার বিরোধিতা করেছিলেন এখানে সাম্বার রাজা উদয় সিং তার ভাগ্নি সুশীল কৌর কে বান্দা সিং কে বিয়ে করার প্রস্তাব দেন, গুরু মর্যাদা অনুসারে পাঁচ জন প্রিয়জনের সামনে এই নৈবিদ্দ্ব রাখা হয়েছিল তারা কোনো ভয় বা

অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে গুরু সাহেব অনেক ত্যাগ স্বীকার করেছেন এই রাজারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন সেই ভুলকে ধ্বংস করতে আমি শিখি জন্য জীবন দিয়ে যাচ্ছি এবং প্রয়োজনে আমি সর্বস্ব ত্যাগ করব thank you